উদাসীন বললে ভুল হবে একটু হতাশা বলতে পারিস কেন হতাশার আবার কী কারণ রে

আগামীতেও বাড়বে কলকারখানা যানবহন জনসংখ্যা আর তার মানে পরিবেশ দূষণ আকাশবাড়ি আকাশে বাড়িঘর করবে গাছপালা তো কাটতেই হবে কর্মসংস্থান বাড় বাড়াতে হলে কারখানা স্থাপন করতেই হবে আর তাতেই বায়ুমণ্ডলের ভারসাম্যই নষ্ট হবে সবই ঠিক তবু তো পরিবেশকে আমাদেরই বাঁচাতে হবে কী করে বাঁচাব বল এই যে আগামিকালের অনুষ্ঠান তার বিস্তার ঘটাতে হবে বৃহত্তর সমাজে মানুষকে বৃক্ষরোপণ সম্পর্কে উৎসাহী করে তুলতে হবে শুধু ছাত্র সমাজ দায়িত্ব নিলে কী এর সমাধান হবে হ্যাঁ নিশ্চই হবে ছাত্ররা পারে না এমন কোনও কাজ পৃথিবীতে নেই বাড়ির আশেপাশের মানুষকে নিয়ে এই কাজ তারা করতে পারে নির্দিষ্ট জায়গার আর আবর্জনা ফেলা পতিত জমিতে গাছ লাগানো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 শুধু ছাত্র সমাজ দায়িত্ব নিলে কী এর সমাধান হবে নিশ্চই হবে বললাম তো শুনলি না ছাত্ররা পারে না এমন কোনও কাজ নেই রে পৃথিবীতে বাড়ির আশেপাশে যে মানুষকে নিয়ে ছাত্ররা খুব ভালো ভাবে কাজ করতে পারে সেটা নিশ্চই তুইও জানিস নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলা পতিত জমিতে গাছ লাগানো যেখানে সেখানে জল জমতে না দেওয়া

আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আমার বাড়ির আশপাশের লোকজনদের বোঝাবো কী ভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়

তাহলে চল বড়দির কাছ থেকে আমাদের দায়িত্ব বুঝে নেই হম এই বসে আছি আগে কত মজা হত বল school এ

সেই মনে আছে মাঝে মধ্যে তুই আমার সাথে tiffin খেতি সে তো অনেক ছোটবেলায় এখন তার পর five এ খেতাম তারপর কিন্তু six এ তুইও আলাদা হয়ে গেলি আমিও আলাদা হয়ে গেলাম মানে তখন মানে যেহেতু তোরও বান্ধবী আছে আমারও সবাই তো একসাথে হয় না হ্যাট পাগল তুই ভুলেই গেছিস six এ না তখন মনে হয় আমি eight nine এ পড়তাম

না এই নিচেরটা বের করতে পারলি না

হ্যাঁ রে নিচেরটা বার করতে পারলি না ঐযে এই না না ছিল না রে ও দেখ অন্য আচ্ছা ঠিক আছে হম হম কি করছিস পড়তে কখন আসবে বাচ্চারা পড়তে আসবে এই সাড়ে এগারোটার সময় ও হম হম কিছু বল আমি শুনি গল্প বলব শুনবি আমার বই থেকে

ঠিক আছে দাঁড়া বলছি আমাদের বইতে জানিস six semester এর বইগুলো এত সোজা বাংলা গুলো কিন্তু এক একটা গল্প আবার বোঝা যায় না তাই

ঠাকুমার ঝুলি শুনেছিস তুই কোনোদিন ঠাকুমার ঝুলির গল্প এত সোজা হম তিনটে ভাগ আছে . ঠাকুমার ঝুলি বলতে এটা দেখতাম বাটুল the great ওইসবের গল্পের ঘটনা

তখনি দেখতাম আমি বই পড়া হয়নি বই পড়তাম না চল আমি তোকে ঠাকুমার ঝুলি থেকে একটা ভাগের সাত ভাই চম্পা গল্পটা শোনাচ্ছি হ্যাঁ

এক রাজার সাত রাণী দেমাকে বড়ো রানিদের মাটিতে পা পড়ে না ছোট রানি খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসতেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করিবে রাজার মনে দুঃখ থাকেন দুঃখ থাকে এই রূপ দিন চলে যায় কতদিন পরে ছোটরানির ছেলে হইবে রাজার মনের আনন্দ ধরে না পাইক পেয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করি করিয়া দিলেন রাজা রাজ ভাণ্ডার খুলিয়া দিয়েছেন মিঠাই মন্ডা

মানিক যে যত পায় আসিয়া নিয়া যায় বড়ো রানির হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল রাজা আপনার কোমরে ছোট রানির কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও আমি আসিয়া দেখিব

আমরাই যাইবো বড় রানীর আঁতুড় ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভাঙ্গিয়া ঢাল ঢোলের বাদ্য মণি দিয়া মনি মণিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজার সভায় বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল রাজা আবার ছুটিয়া গি গেলেন গিয়ে দেখলেন এবারও কিছু নয় মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন ছেলে না হতেই আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলব বলিয়া রাজা চলিয়া গেলেন এরপরেরটুকু তুই পড়ে শোনা আমাকে ওই একে একে এক একে

একে একে ছোট রানীর সাতটি ছেলে একটি মেয়ে হল আহা ছেলেমেয়েগুলো যে চাঁদের পুতুল ফুলের কলি আঁকুপাঁকু করিয়া হাতে নাড়ে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘরে আলো হইয়া গেল ছোট রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হল একবার দেখাল না বড় রানী ছোট রানীর মুখের কাছের অঙ্গভঙ্গি করে হাত নাড়া দিয়ে নথ নাড়িয়া বলিয়া উঠিল ছেলে না হাতি হয়েছে ওরা আবার ছেলে হইবে কটা ইঁদুর আর কটা কাক কাঁকড়া খাইছে হয়েছে শুনিয়া

রাজা ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুর পুরু পুরুত সাথে আসিলেন বড় রানীরা বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কত গুলি ব্যাঙের ছানা ইঁদুর ছানা আনিয়া দেখাইলো পোড়াকপালি ছোট রানীর দুঃখ আছে পাথর ফাটে নদী নালা শুকায় ছোটরানির ঘুঁটেখুরুনির দাসী হইয়া পথে পথে ঘুরতে লাগলেন দিন যায় রাজার মনে সুখ নাই

মহারাজ নিত্য পূজার ফুল পাই না আর যে . উপরে সাত চম্পা এক পারুল গাছে তুলতুলে সাত চাপা আর একটা পারুল ফুল ফুটিয়ে আছে রাজা বলিলেন তবে সেই ফুল আন পূজা করিব মালি ফুল আনিতে গেল মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাঁপা ফুল দিয়ে ডাকিয়া বলিল সাত ভাই চম্পা জাগো রে জাগো অমনি সাত চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল কেন বোন পারুল ডাক পারুল ডাকবে পারুল বল বলিলো রাজার মালি এসেছে এবার তুই শোনাবি হ্যাঁ হ্যাঁ দাঁড়া এই দেখ হম বল এই তোর যে ব্যাগটা কিনেছিস না ওটা নতুন কিনলি নাকি রে কত নিলো

কত নিলো মনে হয় তিনশো পঞ্চাশ টাকার মতো ও বলিস কি এই ব্যাগটার দাম সাড়ে তিনশো

আমি তো আর বাজার করি না বাবার মুখ দেখেই বুঝতে পারি মধ্যবিত্তের অবস্থা এখন সঙ্কটজনক মধ্যবিত্তের অবস্থা যদি সঙ্কটজনক হয় তবে গরিব মানুষরা কোথায় দাঁড়াবে বল তাদের তো বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে এখনকার দিনে চাল চিনি তেল ডাল ইত্যাদি নিত্য প্রয়োজনীয়

সামগ্রী এখন সাধারণ মানুষের নাগালের বাইরে শুধু তাই নয় কাঁচা সব্জির বাজারেও আগুন মাছ মাংস তো এখন ধরা ধরাছোঁয়ার বাইরে হ্যাঁ যা বলেছিস আসলে চাহিদার সঙ্গে সঙ্গে উৎপাদনের কোনও সামঞ্জস্য আমাদের দেশে এখন আর নেই বললেই চলে তার চেয়ে বড় কথা শোন কালোবাজারিদের দৌরাত্ম্য তারাই তো বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করছে সে সরকারকে অবিলম্বে এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সে তো ঠিক কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে পুলিশ কি এ সব রাঘব বোয়াল বোয়ালদের ধরতে পারবে সে তো ঠিক আমাদের মনে হয় মূল্যবৃদ্ধি প্রতিরোধে সরকারকেই কঠোর ব্যবস্থা নিতে হবে কৃষিজাত পণ্য কিনে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তাতে চাষিরা ন্যায্য মূল্য পাবে আবার কালোবাজারিরা সুযোগ পাবে না ঠিকই বলেছিস তুই জানিস আমাদের রাজ্যে সরকার তো কয়েকটা কৃষক বাজার তৈরি করেছে তাতে কি আর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রিত হচ্ছে কৃষিজাত দ্রব্য রফতানির ব্যাপারে সরকারকে বিশেষ নজর দিতে হবে প্রয়োজনীয় দ্রব্য রেখে উদ্বৃত্ত অংশই রপ্তানি করতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির আর একটা গুরুত্বপূর্ণ কারণ হল ঘন ঘন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এতে দ্রব্যের বহন খরচ বেড়ে যাচ্ছে এবং মুল্যের উপর তার চাপ পড়ছে জানিস হম সে তো জানি কিন্তু এসব ব্যাপারে ভাই অর্থনীতির কথা আর বলিস না আমার মাথায় এ সব ঢোকে না আমি আসছি পরে কথা হবে না হলে তুই এখন অন্য কথা বল হ্যাঁ শোন খবরের কাগজ পড়িস খবরের কাগজ এখন ব্যস্ততার মধ্যে এখন আর খবরের কাগজ তেমন পড়া হয় না বললেই চলে হ্যাঁ আমারও সে রকম পড়া হয় না কিন্তু যখন পড়ি সে রকমই এক মানে একটা না একটা পাতায় দুর্ঘটনা mobile কানে দিয়ে রেল লাইনে রাস্তা পার

হ্যাঁ তার জন্য কিন্তু mobile দায় mobile দায়ী নয় দায়ী mobile ব্যবহারকারীরা হ্যাঁ কেন দায়ী হবে মানুষ তো সুযোগ পেতে হাতি গেলে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে উন্নত মাধ্যম কিন্তু তার সাহায্যে অপরাধ জগতের ক্ষেত্র বাড়ছে আততীয়তার পরস্পরের মধ্যে সংযোগ রক্ষা

হম কোন জিনিসের অতিরিক্ত ব্যবহার তো ভালো না বল কেউ যদি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন mobile নিয়ে পড়ে থাকে তার জন্য কি কেউ দায়ী হবে কেউ দায়ী হবে না বর্তমানে শিক্ষাব্যবস্থাটা career নির্ভর ভালো result না করলে ভবিষ্যত অন্ধকার তাই বই বাদ দিয়ে mobile মুখী হলে নম্বরটা তো কম হবেই আমি মনে করি প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত নয় হ্যাঁ তবে একথাও অনস্বীকার্য যে শিক্ষা সংক্রান্ত বহু তথ্য এখন mobile থেকেই পাওয়া যায় এতে শিক্ষার্থীর তাৎক্ষণিক

সেটা মানছি তবে মানুষকে সচেতন তো হতে হবে যেন অপরাধ না হয় সঠিক কাজে বিজ্ঞানকে লাগাতে পারলেই তো মঙ্গল

মানুষের সচেনতার উপরেই যাবতীয় কালো মন্দ ভাল মন্দ নির্ভরশীল

ঠিকই ঠিকই বলেছিস হম

হ্যাঁ চিনব না কেন শুধু শৃঙ্খলা আর শিক্ষাচারের জন্যই নয় রে পরীক্ষায় ওর কাছাকাছি যাওয়ার মতো এই শ্রেণীতে একটা মেয়েও নেই

ঠিকই যা বলেছিস জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে জীবনকে নিয়মের গণ্ডিতে বাঁধতেই হবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতেই হবে বড়দের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানাতে হবে আজকাল শৃঙ্খলাহীনতার জন্যই ছাত্রসমাজের নামে নানা অপবাদ শোনা যায় জানিস অথচ এই ছাত্রসমাজই পরাধীন ভারতে দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছিল একদিন হ্যাঁ ক্ষুদিরাম বিনয়